সামনে একটা স্যালুন দেখতে পাচ্ছি স্যালুন -টি অনেকটি বড়।

খুব সুন্দর ভাবে বানানো হয়েছে জিনিসটিকে।

সামনে একটা হাত দেখতে পাচ্ছি।

সামনে কিছু মহিলাকেও দেখতে পাচ্ছি মহিলারা কেনাকাটি করছে ।

সামনে একটা বড় গাছ ও দেখতে পাচ্ছি। গাছটা অনেকটি বড়।

আমরা একটা বড় হাট দেখতে পাচ্ছি । হাটের মধ্যে কিছু জিনিস দেখতে পাচ্ছি । জিনিসগুলো হলো মাটির জিনিস।

সামনে একটা বড় লজ দেখতে পাচ্ছি।

সামনে একটা লজ দেখতে পাচ্ছি। লজ -টি অনেকটি বড়।

এবং লজের ওপরে অনেক সুন্দর ভাবে লাইটিং করে দেওয়া হয়েছে।

মনে হচ্ছে এখানে কারো কিছু অনুষ্ঠান চলছে।

এবং তাদের হাতে কিছু ধরানো হয়ে আছে।

বাগানটির মধ্যে একটি আমগাছ লাগানো হয়েছে এবং তার ওপর কিছু মাটি দিচ্ছে।

এবং সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে । দেখতে পাচ্ছি গাড়িটির রং হলো কালো কালার এবং গাড়িটির চাকাটা খোলা আছে এবং ইনি কিছু কাজ করছে।

সামনে একটা রেস্টুরেন্ট পাচ্ছি রেস্টুরেন্ট টি অনেকটি বড়।

পতাকাটির রং হলো কমলা কালার । দেখে মনে হচ্ছে এটা ঠাকুরের পতাকা ।

মোটর সাইকেল - এর কালার হলো লাল কালার ।

তাদের সামনে দুটো ম্যাম একটা স্যার কেও দেখতে পাচ্ছি। স্যার টি সাদা রঙের টিশার্ট প --

এবং সুইমিং পুলের কা জলের কালার হলো নীল কালার এবং সুইমিং পুল -টা সত্যিই সুন্দর লাগছে।

আমি একটা ইস্কুল দেখতে পাচ্ছি ইস্কুল -টা অনেকটি বড়।

সাইড -এ সুন্দর সুন্দর গাছপালাও দেখতে পাচ্ছি আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে।